ছবিটিতে একটি দোকানের সামনের অংশ দেখা যাচ্ছে।

বেদের সামনে একটি ক্রুশ চিহ্ন দেখা যাচ্ছে পেছনের দ্যাওয়ালে একটি বড় ক্রুশ আঁকা রয়েছে এবং কিছু লেখা দেখা যাচ্ছে।

স্টেশনের কাছে একটি নির্মাণ কাজ চলছে বলে মনে হচ্ছে।

বসার জন্য বিভিন্ন রঙ্গের চেয়ার ও টেবিল সাজানো রয়েছে।

মেঝেতে হালকা রঙ্গের টাইলস পাতা রয়েছে এবং কিছু অংশে নকশাদার টাইলস ব্যবহার করা হয়েছে।

প্রবেশদ্বারের উপরে একটি নীল রঙের আর্চ বোর্ডে হাসপাতালের নাম লেখা রয়েছে।

একটি ছেলে কলেজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একটি ইসকুটি পার্ক করা আছে।

মাটিতে একটি পাথরের উনুন তৈরি করা হয়েছে এবং সেখানে আগুনের ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।